নমস্কার! hydrogen bonding in molecules টিউটোরিয়ালটিতে স্বাগত
in tutorial আমরা শিখব avogadro configure করা
অণুর মধ্যে hydrogen বন্ড দেখা
hydrogen bondsএর দৈর্ঘ্য পরিমাপ
force প্রকার প্রদর্শন করা এবং অণুগুলিতে dipole moments দেখা
এখানে আমি ব্যবহার করছি ubuntu linux অপারেটিং সিস্টেমের সংস্করণ 1404
avogadro সংস্করণ 111 এবং কার্যকরী internet সংযোগ
এই tutorial অনুসরণ করতে আপনার avogadro interfaceএর সাথে পরিচিত হওয়া উচিত
যদি না হন প্রাসঙ্গিক tutorials জন্য অনুগ্রহ করে আমাদের website দেখুন
এই tutorial ব্যবহৃত কাঠামো আপনার রেফারেন্সের জন্য code files হিসাবে প্রদান করা হয়েছে
আমি একটি নতুন avogadro window খুললাম
draw tool iconএ click করুন panel এ click করুন
panelএ methane আঁকা হয়েছে
এখন আমরা avogadro configure করতে শিখব
সেটিংস মেনুতে যান এবং configure avogadro click করুন
সেটিংস dialog box প্রদর্শিত হয়
dialog box তিনটি menu items সহ একটি পার্শ্ব menu আছে
ডিফল্টভাবে general menu নির্বাচন করা থাকে
general মেনুতে দু টি sliders আছে: quality এবং fog
আপনি slider low থেকে high তে টেনে আনলে রেন্ডারিংয়ের গুণমান বাড়ে
qualityস্লাইডারটি low তে টেনে আনুন এবং apply বোতামটি click করুন
লক্ষ্য করুন যে কাঠামোটি যথাযথভাবে উপস্থাপিত হয়নি
quality slider high তে টেনে আনুন এবং apply বোতামটি click করুন
লক্ষ্য করুন যে অণু উচ্চ মানের রেন্ডারিংএর সঙ্গে উজ্জ্বলভাবে প্রদর্শিত হচ্ছে
উচ্চ মানের renderingমুদ্রণ এবং প্রকাশের ছবির জন্য set করা হয়
এটি বেশি cpu শক্তি ব্যবহার করে
quality slider mediumএ টেনে আনুন এবং apply click করুন
মাঝারি মানের setting সাধারণ দেখার উদ্দেশ্যএর জন্য ভালোভাবে কাজ করে
এখন fog slider
fog slider lotsএ টেনে আনুন এবং apply বোতামটি click করুন
লক্ষ্য করুন যে কাঠামোটি আবঝা হয়ে গেছে
fog slider someএ টেনে আনুন এবং apply বোতামটি click করুন কাঠামোটি পরিষ্কারভাবে প্রদর্শিত হয়
এরপর plugins menu
display types drop ডাউনগুলি প্রদর্শিত হয়
লক্ষ্য করুন যে সমস্ত display types check বাক্সগুলি সক্রিয় আছে
axes এ click করুন details text box axes display type সম্পর্কে বিস্তারিত বিবরণ প্রদর্শিত হয়
একইভাবে আপনি অন্যান্য display types বিস্তারিতভাবে দেখতে পারেন
আমি সব check বাক্সগুলি allনির্বাচিত করব এবং apply বোতামটি click করব
ball and stick check বক্সটি কেবলমাত্র display types মেনুতে দেখা যায়
ball and stick display type checkbox টিক তুলে দিন
যদি ball and stick অক্ষম থাকে তবে অণু panel থেকে অদৃশ্য হয়ে যায়
display সক্রিয় করতে ball and stick check box click করুন
সমস্ত display types সক্ষম করতে pluginsএ যান
display types drop down এর সব check বক্সগুলিতে click করুন
apply বোতামটি click করুন
display types drop downএ সব display types প্রদর্শিত হয়
সেটিংস dialog box বন্ধ করতে ok click করুন
যদি display types মেনুতে কোন একটি display types সক্রিয় না হয় তাহলে add বোতামে click করুন
add display type dialog box প্রদর্শিত হচ্ছে
types drop down এ click করুন এবং প্রয়োজনমত display type নির্বাচন করুন
আমি hydrogen bond নির্বাচন করব এবং ok click করব
display types মেনুতে hydrogen bond display type প্রদর্শিত হচ্ছে
এখন আমি polar methanol অণুতে hydrogen বন্ধন প্রদর্শন করব
আমাদের panela ইতিমধ্যেই একটি methane অণু আছে
প্রদর্শনের জন্য আমার methane অণুর একটি group প্রয়োজন
methane অণু আঁকার একটি সহজ পদ্ধতি tool draw tool ব্যবহার করা
ডিফল্টরূপে draw সেটিংস মেনুতে রয়েছে element হিসেবে carbon এবং bond order হিসেবে single
panel এ click করুন
oxygen নির্বাচন করুন
তারপর methane অণুর হাইড্রোজেনগুলির যেকোনো একটিতে click করুন
এখন আমাদের panela methanol অণুর একটি group আছে
display types এ hydrogen bond check box click করুন
সঠিক অভিযোজনএর জন্য অণু optimize করা যাক
টুলবারে auto অপ্টিমাইজেশান tool এ click করুন
বাম দিকে auto অপ্টিমাইজেশান সেটিংস menu প্রদর্শিত হচ্ছে
force field drop downএ mmff94 নির্বাচন করুন
optimize করতে start বোতামে click করুন
আপনি হলুদ ড্যাশ lines হিসাবে hydrogen bond গঠন দেখতে পাচ্ছেন
এই লাইনগুলি একটি অণুর hydrogen এবং অন্যান্য অণুর oxygenএর মধ্যে গঠিত হয়
auto অপ্টিমাইজেশান বন্ধ করতে stop এ click করুন
এখন আমি orthonitrophenolএ মধ্যে অন্তঃআণৱিক hydrogen বন্ড প্রদর্শন করবো
আমি chemical structure database থেকে অণু আনব
সমস্ত আগে খোলা windowsগুলি বন্ধ করুন এবং একটি নতুন windows খুলুন
file menu তে click করে importএ যান fetch by chemical nameএ click করুন
chemical name text box প্রদর্শিত হয়
ছোট হাতের অক্ষরে orthonitrophenol লিখুন এবং ওকে button click করুন
orthonitrophenol অণুটি panelএ প্রদর্শিত হয়
hydrogen বন্ধন দেখাতে আপনার panela orthonitrophenol অণুর একটি গ্রুপের প্রয়োজন
আমি panel অনু copied করে পেস্ট করেছি
নির্বাচন tool ব্যবহার করে অণু নির্বাচন করুন
copy করার জন্য ctrl + c এবং paste করতে ctrl + v টিপুন
hydrogen bond check box click করুন
প্রয়োজন হলে যথাযথ অবস্থানের জন্য অনুগুলি optimize করুন
অপটিমাইজেশন প্রক্রিয়ার সময় অণুর মধ্যে intra molecular hydrogen bond গঠিত হয়
nitro groupএর oxygen এবং hydroxy গ্রুপের hydrogen এর মধ্যে hydrogen bond গঠিত হয়
এখন hydrogen bond দৈর্ঘ্য পরিমাপ করা যাক
টুলবারেclick to measure iconএ click করুন
hydrogen পরমাণু এবং oxygen পরমাণুতে click করুন
panel নীচে hydrogen bond দৈর্ঘ্য প্রদর্শিত হয়
এই slide hydrogen বন্ডএর গুরুত্ব দেখায়
hydrogen bondsজলের অনন্য দ্রাবন ক্ষমতা নির্ধারণ করে এবং বরফএর স্ফটিক গঠন স্থির করে
ডিএনএর পরিপূরক সূত্রগুলি একসঙ্গে রাখে
proteins এবং nucleic অ্যাসিডের কাঠামো নির্ধারণ করে এবং স্থির রাখে
এনজাইম অনুঘটনএর পদ্ধতিতে যোগদান করে
একটি অনুশীলনী হিসাবে hydrogen বন্ধন প্রদর্শন করুন
এগুলি নিম্নরূপ দেখতে হওয়া উচিত
parahydroxybenzoic acid অণুগুলির মধ্যে আন্তঃ আণবিক hydrogen বন্ধন পর্যবেক্ষণ করুন
অণুগুলির জন্য বল প্রদর্শন করতে আমাদের display typeswe বিকল্প রয়েছে
আমি কয়েকটি জলএর অণু যুক্ত একটি নতুন window খুলব
display typesএ force check box click করুন
hydrogen bond check box click করুন
টুলবারের auto অপ্টিমাইজেশান tool icon click করুন
mmff94 force field নির্বাচন করুন `start বোতামে click করুন
অপ্টিমাইজেশান প্রক্রিয়ার সময়: force display type প্রতিটি পরমাণুর উপর প্রযুক্ত বল সবুজ তীর দিয়ে দেখায়
তীরগুলি দিক এবং বলের পরিমাণ দেখায়
যখন একটি অণু অপ্টিমাইজেশনের কাছাকাছি থাকে তীরগুলি ছোট হয়ে যায় এবং অদৃশ্য হয়ে যায়
এখন অনুর dipole moment
dipole moment polar অনুতে charge পৃথকীকরণএর জন্য হয়
dipole moment μ = charge q times distance of separation r
dipole moment debye এককের মাধ্যমে প্রকাশ করা হয়
এখন আমি hydrogen সাইনাইড এইচ সি in এবং জলের অণুতে dipole moment দেখাব
একটি নতুন window খুলুন
hydrogen নির্বাচন করুন এবং carbon পর্যন্ত একটি bond আঁকুন
nitrogen নির্বাচন করুন bond order হিসাবে triple নির্বাচন করুন এবং যেমন দেখান রয়েছে তেমন একটি bond আঁকুন
mmff94 force field ব্যবহার করে কাঠামোটি optimize করুন
dipole moment দেখানোর জন্য display typesএর মধ্যে dipole check box click করুন
একটি লাল রঙের তীর ব্যবহার করে dipole দেখানো হয়
আনুমানিক dipole moment দেখতে view মেনুতে যান
properties এ navigate করুন এবং molecule properties নির্বাচন করুন
windowতে hydrogen সাইনাইডের আনুমানিক dipole moment হিসাবে 0396d দেখাচ্ছে
একইভাবে জলের আনুমানিক dipole moment হল 0245d
সংক্ষিপ্ত বিবরণ
in tutorial আমরা শিখেছি
methanolএর মধ্যে আন্তঃআণবিক hydrogen বন্ড দেখা
orthonitrophenolএর মধ্যে আন্তঃআণবিক hydrogen বন্ড দেখা
hydrogen bondsএর দৈর্ঘ্য পরিমাপ
জলএর অণুর মধ্যে force display type প্রদর্শন করা
hcn এবং জলের অণুতে dipole moment দেখা
একটি অনুশীলনী হিসাবে
এই video spoken tutorial প্রকল্পকে সারসংক্ষেপে দেখায়
আমরা spoken টিউটোরিয়ালগুলি ব্যবহার করে কর্মশালা পরিচালনা করি এবং certificates দিয়ে থাকি আমাদের সাথে যোগাযোগ করুন
spoken tutorial প্রকল্পটি ভারত সরকারের nmeict mhrd দ্বারা পরিচালিত হয়
আমি অন্তরা এই টিউটোরিয়ালটি অনুবাদ এবং রেকর্ড করেছি যোগদান করার জন্য আপনাকে ধন্যবাদ